হ্যাঁ jacket টা colour changing হতে পারে।

আচ্ছা আচ্ছা

হু আচ্ছা আচ্ছা আচ্ছা

বাহ! খুব ভালো কথা।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হুম হুম হুম হুম হুম

গোলাপের বীজ হচ্ছে বাঃ বাঃ মানে তোর কুকুরটা কতো, কতো utilities কতোটা utilize ওহ

মানে আমার কিছু বলার নেই। Manure manure মানে মানে হ্যাঁ হ্যাঁ manure কিনতে হবে না আলাদা করে। মানে সার আলাদা করে কিনতে হবে না।

মা gym এ ও তোর মা gym করছে আজ কাল?

আচ্ছা এই এইটা কিন্তু ভালো জিনিস নয়, রক্ত জমাটা না খুব খারাপ জিনিস জানিস তো?

ঘাড় ধরতে চায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আস্তে ক~ কথা আস্তে আসছিলো আরেকবার বল শুনতে পেলাম না।

হুম মুখের উপর বলে দিস।

হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ওর মাও এসে খাবে?

হু আচ্ছা

রোজ? এক এক এক একদিন মেনে নেয়া যায়, রোজ তাই বলে?

Heavy ব্যাপার, heavy ব্যাপার ভালো কথা, এই মেয়ে এবার আমাকে রান্না করতে যেতে হবে। চলো tata পরে আবার কথা হবে।

মগ ডাল থেকে চুরি ক'রে পাড়া আস তে দুটো আম ঘু~ আম ঘুষ দিয়ে আম ঘুষ দিয়ে তার কাছ থেকে গল্প শুনতে হলো। তার একদি~ একদিনে এক দিনের নিয়ত টিপে টিপে একদিনে দুই টিপে টিপে সে তার জিদ ভাঙলো বরজ বড় বা~ বলায় বরজ বড় বলায় তার বয়সে সেই বয়সে শুনতে হলো কলকাতা গল্প না শুনে পেট আমরা ফুল ফুলে উঠেছিল না, কিন্তু এমন সে আজব শহর কলকাতা যেখানে কোল~ কল খুললেই কল খুললেই

এই পাড়ার দেশে ফিরে আসতে হল কেন সে গঙ্গা বলেছিল মনা ঠাকুর কোণ্ঠা কিছু কুণ্ঠ কিছু না নাই হঠাৎ হঠাৎ খুন চাপে হঠাৎ খুন চাপে শহরটার মাথায় থাকা খারাপ শহরটা ফটফট বন্ধ হয় ফটফট বন্ধ হয় দরজা আর জানলা বড় বড় দালান যেন হানাবাড়ি বোঝা যায় না মানুষজন আছে

আঁধার কোনো তালা লাগে কোনো তালা লাগে হোল্লা হারে রে রে রে মুসলমান গুলো কাটবো হারে রে রে রে হিন্দু হিন্দু গুলাকে হিন্দুগুলাকে কাটবো ছুরি বার ক'রে লাঠি বার ক'রে লেগে যায় মারোদ মারোদ সে কী রক্ত তো সে কী আগুন বাস করে লাশ গড়া লাশ বড়া রাস্তায় লাশ গড়ায় রাস্তায়। ভর ভর ডর ভয় ডর নাই কিন্তু সাহেবদের তারা মিঠি মিঠি চাই আর ঠিক ঠিক হাসে হিন্দুও ছুঁড়ে হিন্দুও ছুঁবে না তাদের মুসলমানও ছুঁবে না রাজার হা~ রাজার জাত তো গায়ে হাত দেয় গায়ে হাত দেয় সাহস কার গায়ে হাত দেয় সাহস কার এই না দেখে ধর্মশালার যাত্রী সব ভয়ে কাঠ হয়ে ভয়ে কাঠ কাঠ বলে প্রাণ দিয়ে পায় প্রাণ দিয়ে পালাই হা হা ক'রে আসে পান্ডারা যাত্রীদের টুকে দিয়ে তালা টাকাই তার

কিছু মাথা যদি ঠিক থাকে এই ঠান্ডা তো এই গরম বাস প রে কখন কী হয় কী বলা যায়।

দাঁড়িয়ে সব দাঁড়িয়েও সব দে দে ছুট বছর পাঁচেক পর নিজের চোখ চোখে দেখলাম সে আজব শহরকে আজব শহরকে মনা ঠাকুর মনা ঠাকুরের সে কলের কলকাতায় station থেকে station থেকে কোথা station থেকে কোথা দিয়ে কেমন ক্যামন এল~ এলাম কেমন কোরে এলাম কিছু মনে নেই যে এক আলোর জ্বালা সুরঙ্গের ম~ সুরঙ্গের মধ্যে ঢুকলাম। এইটুকু এইটুকু মনে আছে চার দিকে চার দিকে packing বাক্সের মতো গাদা গাদা বাড়ি গাদা গাদা বাড়ি একটার সঙ্গে একটা যেন আঠা দিয়ে সাঁটা পরদিন দিন college কলের জল আর আর বাসন মাজার শব্দ ঘুম ভেঙে গেল পরিত~ পরিত্রাহী কাক ডাকছে কাক ডাকছে কা কা রোদ্দুর দে রোদ্দুর দেখা না গেলেও সকাল না হলে কানা হয়ে যায় না। দরজা দিয়ে দরজা দরজা খুলে দরজা খূল খুলে বাইরে দাঁড়াতে অবাক সামনে সামনে কানা গোড়ে কানা গোড়ে মারে কানা গোড়ের মোড়ে কানা গোড়ের মোড়ে এর দেউলা সমান উঁচু telephone এর তার telephone এর তার ঠিক যেন আহ মুক্তোর মালা মুক্তোর মালার মতো দেখাচ্ছে ফোঁটা ফোঁটা শি~ শিশিরে ফোঁটা ফোঁটা শিশিরে অনুন~ অগুনতি অগুনতি অগুনতি আহ পাসনাই মুখ যা মুখ দে

হল সে খোলা মাঠ আর নীল চোখে মনের মতো আকাশের কাছে packing বাক্স মার্কা এই শহর কিছুই না ভুলের মোড়ে ফুটো পয়সার মতো এই আকাশ তাও দাঁড়িয়ে দেখা যো নেই দেখার যো নেই দেখার যো নেই। পেছন থেকে ভীড় পেছন থেকে ভিড় এসে ঠেলে নিয়ে যাবে কী বিচ্ছিরি শহর। বাবা! এমন শহরে থাক~ থাকতে আছে গো গুড়মা খুরো গুড়মা গুর গুররাম খু গুররাম খু লোকগুলো সব ঘাড় সব ঘাড় হে~ সব ঘাড় হেটে করে ঘু~ ঘুরে বেলায় একবার কেউ ডেকে জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে না কেমন আছো হে মনে মনে মনে মনে চটে যায় মনে মনে চটে যায় মোনা ঠাকুরের উপর মনা ঠাকুরের উপর, একটা আস্ত দামড়া গাধা এই চেয়ে ভালো ছিল আমার গুডগুদীর হাট গুডগুদীর হাট দুধ পাতলা মাঠ ঢেউ ভালো ছিল আমার ইচ্ছা মতো নদী উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে বুক টান কোরে উম ঝাঁপ দাও ডুব দিয়ে শামুক তোলো চঞ্চল এ সি~ সিদ্ধে তার কাছে সরু সুতোর মতো কলের জল ছো দম দেওয়ার দম দেওয়ার কলের পুতুল পুতুলের মতো যেন পুতুলের মতো যেন মানুষ গুলো আহ মানুষগুলো উহ সকাল বেলায় রাস্তা দিয়ে হন হন হনহনীয়ে হেঁটে গেলো বিকেলের বিকেলের বিকেলে দেখি তাদের দল এর গেছে ফেরি~ ফুরিয়ে কালিম কালি কালিম জি কালি ঝুলি মেখে আস্তে আস্তে পা ফেলে টলতে টলতে ফেরে গাঁয়ে কম সম হম গায়ে কম সময় নীল কুঠির মাঠ থেকে গরুর পাল পায়ে পায়ে ধুলো পায়ে পায়ে ধুলো উড়িয়ে ফেরত, আর পশ্চিম দিকে আকাশটা আকাশটা এই সময়ে কারা যেন আহ সিঁদুরের পুড়িয়ে দেয় ঠিক পুড়িয়ে দেয় আর ঠিক সেই সময় আহ সান বাঁধানো সান বাঁধানো রাস্তার কাছে কলকাতাকে ভীষণ ঠান্ডা কোরে pitch ঢালা রাস্তার মেয়েলি মেয়েলি গলায় কে যেন চেয়ে ছেয়ে উঠল~ চেঁচিয়ে উঠলো। মাঠ মাটি লাগবে গো মাটি মনে মনে আমি ভারি খুশি হই কেমন জব্দ কেমন কেমন জব্দ কেমন আর আদি গন্ধ মাঠ

সান বাঁধানো কলকাতা তাকে যেমন তাকে কেমন করে এক দিনে ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেই জানা নেই নিজেই জানা নেই কানাগুরির মোড়ে কানা গুরির মোড়ে দাঁড়ি দাঁড়ি বা~ বাঁদিকের বাঁদিকের বাড়ির গায়ে ঝোলোনো গা gas এর

এক পা কাটা এক পা কাটা দরজার দোকান দরজার দোকান ছিলে ছিলে ছোকড়াদের ছেলে ছোকড়াদের আড্ডা সেখানে পাড়ায় পাড়ায় নানা রকমের লোকের বাস কেউ ডাক্তার কেউ পরিবার কারো মহা কপ্পোরে কোনো শূন্যের উপর দোকান কেউ আহ সওদাগরী office এ চাকরি করে কেউ বাড়ি ভাড়ার টাকা বসে যাই ডাক্তার বাবু সে~ সেজো সেজো ভাই ডাক্তার বাবুর সেজো ভাই rail এর canvas এ canvasser করি কবিরাজ মশাইয়ের ছোট ছেলে বিদেশ বি~ বিলেত ফেরত বিলেত ফেরত আড্ডিদের আড্ডিদের বাড়ির এক ছেলে

সব ছেলে ছেলে ছাদে যায় পাড়া কাঁপিয়ে শুধু একটা আওয়াজ ওঠে ভো-কাট্টা। একা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই বাহুবা বহুবা বা~ বাউ বাজারের বাউ বাজারের বউ বাজারের বউ বাজারের মোড় থেকে এক plan day অব্দি central central মঙ মলঙ্গা মলঙ্গা lane এ মলঙ্গা lane এর কাজ টা তে চীনেদের theater এদিক ওদিক দুই একটা দুই একটা পুচু কর কাক করখানার কারখানার এক জায়গায় বি~ বিসকার উপর বসে এক সন্ন্যাসী বুড়ি পায়ের নখ পায়ে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুল পর্যন্ত গয়না দিয়ে মোড়া মোড়া বা উড়ি উরিয়া ভাষায় বিড় বিড় ক'রে কীসব বলে চলেছে লো~ লোকে গবগব হয়ে লোকে গদগদ হয়ে শুনছে আর পায়ের কাছে পয়সা ফেলছে খালি ম~ মাঠ সব সময়ই বিলের ডুক ডুক ডুক ডুক ডুক ডুক ঢোলক বাজছে magic দেখাচ্ছে কেউ এর কাঁধ পর্যন্ত বাবরি চুল কানে লোহার কামড়ি মনস্থ মনস্থ আর মাঝে মাঝে চেঁচাচ্ছে লোক লোড়~ লোড়াকের লো লো লোলকা লোকের এক এক দফে এক দফে এর হাত তালি লাগাও এক দফে হাত তালি লাগাও বলতে বলতে মুখ দিয়ে এর ফেনা বেরিয়ে পড়ছে। শুকনো মুখ দেখলে মনে হয় সারাদিন কিছু

পাতলা হয়ে থাকে পাছে পাছে পরিচয় দিতে হয় তার সে সময় যে যার মতো কেটে পড়ে মাটিতে মাটিতে ছড়ানো দু চার কানা পয়সা কুড়িয়ে নিয়ে নিতো আহ সাপনি দিতে থাকে সাপনি দিতে থাকে ভানুমূতির জাদুকর। ফস মন্ত্রে পয়সা টাকা করতে কোরতে পারে না তবে কীসের বাজিগর পালাতে পালাতে মনে হয় গুলো গুলো বুঝিয আমার পেছন তাড়া করছে পাশে আর কাটা একটা ভীড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও দাঁড়িয়েও দড়িওয়ালা একজন দড়িওয়ালা একজন হেলে এহেম হেকেম হেকেম পুনে হেকেম পরণে তার লাল লাল আখ আল্লাহ আখাল্লাহ গলায় আখাল্লাহ গলায় পাপ পাড়ের মালা চোখ চোখ পাড়ের মালার চোখ নিখেলে এর ফমের মতো ফমের মোটা চশমা

সুখা উম কোচালা ছাল চামড়া ছা~ ছাল চামড়া হাড় হাড় কাছে কৌসাটে কৌসাটে ওয়ার জুতো যার বিছিয়ে বিছিয়ে নিয়ে গায়ে চামুক বিচ্ছিত নোংরা দূর্গমে অন্য প্রসন্নের ভাত উঠে অন্ন প্রসন্নের ভাত উঠে ভাত উঠে আসে কত সব কত সব বাড়ি বাড়ি রোগের নাম ভোগের নাম করেছে কত কত বাড়ি রোগের নাম করেছে বা~ বাতলে দিচ্ছে বাতলে দিচ্ছে কোনো রোগের রোগের কোনো দাওয়া কোনো রোগের কোনো দাওয়া কানের ফু কানের ফুল পরিষ্কার করতে বলেছেন পরিষ্কার করতে বলেছেন কোথাও ভাঙ্গা কাঁচ জোরা লাগানো আশ্চর্য কারখানা আশ্চর্য কারখানায় হম দেখতে ভেঙে পড়েছে লোক। কোথাও চুরার পাখি চুরার পাখি মুচ চুরার পাখি মানুষের ভাগ্য গয়না ভাগ্য গয়না গয়না করছে বিক বিচিত্র ব্যাপার এক বি~ বি~ বিচিত্র ব্যপার চল চলেছে লম্বা রাস্তা জুড়ে

গরাদ আটা খাঁ~ খাঁচার মতো শিখের স~ সময় গজোরাতের গজোরাতের থাকে বাঘ আর গজরাতে থাকে বাঘ মানুষের গন্ধে যে জিভ দিয়ে জীব দিয়ে তাদের লাল গলায় circus এর বাচ্চা বাচ্চা ছেলে গুলো থাকে জেল খানায়

একটু ভুল হলেই আহ সপাং সপাং চাবুক সপাং চাবুক তাই মুখে সব সময় একটা মন মরা ভাব টিনের বেড়ার টিনের বেড়ার ফুটো দিয়ে তারা বাইরে তাকায় আর ম~ মার জন্য ভাই বোন এর জন্য মন কেমন করে। হঠাৎ একটা ধীরে ভীড়ের ভিতর থেকে কে যেন pocket এ হাত দিয়ে pocket এ হাত দিয়ে চেঁচিয়ে উঠল, আমার money bag সে বলায় অমনি ধপ ধপ ক'রে ধপধপ কোরে ছুটে গেলো ধপধপ করে ছুটে গেলো জ~ জনও কয়েক জনও কয়েক লোক জনও কয়েক লোক। একজন একজন পেছনের একজনের পেছনে ছুটোছুটি হই হল্লা মাঠ ফাঁকা হয়ে গেলো ভদ্র লোক ভদ্র লোক যেমন দাঁড়িয়ে ছিলেন তেমনি দাঁড়িয়ে আছেন চোর চোরেরাও পালালো পালিয়ে পালাই গেলো না চোর ধর যারা ধরতে পা ধরতে গেলো তাদেরও আর তাদেরও আর টিকি দেখা গেলো না তবুও ভালো এই station রাস্তা আকাশ এখানে অনেক দরজা এই রাস্তায় মানুষ গুলো যেন একটু আলাদা। ঢোলক বাজায় হাত তালি দেয় হো হো ক'রে হাসে। উঠে মোড়ে আহ উঠে মোড়ে বাঙ্গাল বলে বাঙ্গাল বলে কোনো কোথা এই রাস্তার অভিধানে নেই। সরু একটা গলি সরু একটা গলির মধ্যে ইদু ঘরে ইদু ঘরে থাকে ফু~ ফুচকা ফুচকা পাপড়ি আর আলু কাবলি ওয়ালার দল আল আলু কাবলি ওয়ালার দল কাবলি ওয়ালারা থাকে নেবু ওয়ালার নেবু তালার মোড়ে। কাছ দিয়ে কাছ দিয়ে গেলে ভয় ভয় ক'রে শুনি নাকি ছেলেধরাদের আস্তানা ওটা ঝুলি দেখা যায় না তবে তাহলেও তো পারে রাস্তা কলে উম নাস্তা ক'রে অভি ভিড় ভিড় drain এর drain এর জলে জলে গা ধুয়ে জলের গা ধুয়ে এক দল হেউ হু হেউ হু সুর টেনে টেনে রাস্তার উপর দুম দুরমুশ দুরমুশ চালা~ চালায় corporation এর কুলি ঘামের গন্ধে বন বন শব্দ ভন ভন শব্দ উম জম জমাট শহর কলকাতা উম চুন চুন বালি ইটেও একটা সূর্যর সুন্দর্য আছে সন্ধ্যাবেলায় বড় রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ট্রামের তারে ট্রামের তারে চমক চক

ঘরে মুস মুশকিল মুশকিল আনার মুশকিল আনার হঠাৎ একদিন ক্ষেপে উঠল ক্ষেপে উঠল কলের কলকাতা